বাড়িটির সামনে দুটি বাইক দাঁড় করিয়ে রাখা হয়েছে।

মালাটির পাশে একটি রুমাল আছে।

দোকানটির সামনে একটি বাল্ব লাগানো হয়েছে।

একটি ছেলে ওয়াটার ফলের সামনে দাঁড়িয়ে আছে।

রাস্তার ধার দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছে।

বাড়িটির সামনে একটি সাদা গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।

খুব সুন্দর ভাবে এইখানে ডেকোরেট করা হয়েছে।

বিল্ডিংটির সামনে একটি বাইক দাঁড় করানো আছে।

বিল্ডিংটিতে অনেক পোস্টার লাগানো আছে।

বিল্ডিংটির সামনে একটি খুঁটি দেখা যাচ্ছে বিল্ডিংটির রঙ সাদা।

এখানে একটি শপিংমল দেখতে পাচ্ছি।

শপিং মলটির ভিতরে অনেক লাইট লাগানো হয়েছে।

শপিং মলটি সাদা রং দিয়ে পেইন্ট করা হয়েছে।

একজন ছেলে শিলের উপর বসে আছে।

রাস্তার ধারে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

গ্যালারি তে বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম জিনিসপাতি রাখা রয়েছে।

এখানে একটি বাড়ির ছাদ দেখা যাচ্ছে।

রাস্তার ধারে একটি বাড়ি দেখা যাচ্ছে।

ঘরটি সাদা লাল রঙে রাঙানো।

এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

নদীটির আশেপাশে অনেক ঘাস গাস দেখা যাচ্ছে।

এখানে একটি সবুস মাঠ দেখতে পাচ্ছি।

মাঠের আশেপাশে অনেক ঝাড় জঙ্গল দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিং -টিতে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয়েছে।

শপিং মলের ভিতরে অনেক লোক রয়েছে।